আমি একটি ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি আহ্ রুম দেখা যাচ্ছে-এ যেই রুমের মধ্যে একটি লাইট জ্বালা জ্বালানো রয়েছে।

এখানে চারজন উ ওয়ার্কার দেখা যাচ্ছে আ যারা হয়তো ঘরের আ ভেতরের সিলিং দিচ্ছে।

একজন অ চেয়ারের ওপর ওম সরি টেবিলের ওপর রয়েছে যার হাতে একটা মেশিন রয়েছে।

এটার মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম এবং ব্যালকনি -তে একজন মহিলা দাড়িয়ে রয়েছে নীচে দুটো ই-রিক্সা রয়েছে --

এই কেক -এর দোকানে একজন কর্মচারী রয়েছে।

একটি এল_ই_ডি আঃ ল্যাম্ফ দেখতে পাওয়া যাচ্ছে।

এটা সোল্ডারিং করে তৈরি করা হয়ত কোনো কাজে লাগানো হবে যে--

একটি কার রাখা আছে শো অবস্থায়।